আমারও আর কি আমার তো এখন পড়াশোনা তো আমার হয়ে গেছে আমি তো তুমি তো এখন করছো আমি MA already তুমি MA করছো আমি already MA pass করে করে ফেলেছি তো বছর খানেক আগেই তো আমি চাকরি জীবনে কিন্তু হচ্ছে যে MA pass করতে গিয়ে আমি যে কয়টা মানে আমিও regular থেকে করে যে কয়েকটা problem এর মুখোমুখি হয়েছি সেটা তোমাকে একটু share করি যাতে তোমারও

যে MA করতে মানে একটা ঠিক যে তোমার মানে কোন university সেটা অনেক বড়ো ব্যাপার, এমন না যে MA করছি মানে যেখান সেখান দিয়ে সেখান দিয়ে করলেই হলো একটা university র একটা আহ ইয়ে রয়েছে মানে সব university র অদর্শিতা বলে একটা কথা থাকে না সেই ব্যাপারটা রয়েছে বিভিন্ন university ভেদে তো আবার আহ class plus এর syllabus এগুলো তো জানো।

সমস্যা টমস্যা মানে অনেক ইয়েতে তো সেই অনুযায়ী আবার কোথাও একটা সমস্যা আছে attendance সংক্রান্ত এই যে তুমি বললে distance তো case টা ব্যাপারটা হচ্ছে, তুমি যদি regular এ আহ গিয়ে তুমি অনেক~ অনেক university তোমাকে bother করে ঘরে তুমি কর যত ইচ্ছা করো, অত attendance আহ দেখে না, আবার অনেক university আছে যারা attendance এ করাকরি, তো এই একটা এমনকি তাদেরকে year ও বসিয়ে দেয় ইয়েতে।

এটা তুমি ঠিকই বলছো, কারণ আমি যেখান থেকে করছি সেখানে যদি ধরো একদিনে absent হচ্ছে না সেখানে next দিন যাওয়ার পরে, এত্ত মানে কথা শোনাচ্ছে বা এত বকছে মানে ওনারা বলছে যে একদিনও যেন absent টা না হয় কারণ ওই একটা দিনে ওনারা যেটা পড়াচ্ছে না, তুমি পরের দিন গিয়ে যখন ক্লাস attend করছো তুমি বুঝতে পারছ না যে কি পড়াচ্ছে বা কতটা এগিয়ে গেছে।

সেই class টা আমার অযথা নষ্ট হচ্ছে, তার থেকে সেই জায়গাটা তুমি ঘরে দিলে তোমার কিছুটা notes ready করতে পারো কিছুটা পড়াশোনা করতে পারো তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে মানে teacher রা কিন্তু commitment পূর্ণ করতে পারছেন না।

এটার পরে এই class টা বা এটার পর এই class টা হবে যেমন class routing অনুযায়ী সেটা কিন্তু নয়, ওইখানে একটা এমন একটা ব্যাপার থাকে যে professor যখন ফাঁকা থাকবে উনি class নিয়ে নেবেন।

বা এটাও হতে পারে যে তার class টাতে অন্য কোন professor এসে সেই time টা makeup করে দিলো কিন্তু যে ওই time টা makeup করে দিলো তার time টা তো সেই ফাঁকা গেল।

কি করবে? তখন তো তোমার সেই ফাঁকা জিনিসটা পূর্ণ হচ্ছেনা না। হম এটা একটা ঠিকই বলেছ পাওয়া গেছে এই system টা মানা যায় ঠিক আছে অন্য teacher এর class এ গেলে মানে আমার waste এর জন্য আমার ওটা কোনো ক্ষতি হলো না সময়টা কিন্তু ওই যে, বললাম ওর guest Lecturer দের বিশেষ করে সমস্যা যারা একদম professional তারাও এখন এইটা ইয়ে করেন যে একদিনে এলাম পরের দুদিন এলাম না তো আগের থেকে যদি তারা বলেও রাখে এই class টা আমি নেবো না তো সেই বুঝে যেদিন দেখবো আমার পাঁচটা class এর মধ্যে তিনজনই নেই, সেদিন আমি দুটো class এর জন্য আমি ফালতু ফালতু না ইয়ে করে সেটা অবশ্যই সেটা manage ও করে নেওয়ার দুটো class ও করা যেতে পারে যদি সেটা system থেকে manage করে দেওয়া যায় যে এই দুটো class আগে পরে ফেলে দেওয়া হবে তো এই system টা university গুলোকে মানা উচিত মেনে মেনে এটা বিদেশে কিন্তু এই জিনিসটাও follow করে time waste তাদের কাছে not allowed।

আর সব থেকে বড় ব্যাপার ধরো আহ অনেকে থাকে ধরো যারা university র কাছে থাকছে বা hostel এ থাকছে আবার অনেকে থাকে ধরো যাদের দেড় ঘণ্টা বা দু'ঘন্টা রাস্তা, কি করে তারা মানে hostel এ থাকে না up down করে এবার ওদের যে ওই দু ঘন্টাটা ধরো up down করাটা ওটাও তো সে মানে একটা অনেক বড় ব্যাপার হয়ে যায় না কারণ আহ দু'ঘন্টা ও journey করে আসবে তারপরে ধরো দুটো মাত্র class হলো সারাটা দিনে আবার সেই দু'ঘণ্টা journey করে বাড়ি ফিরছে , ওইগুলতেই যেনো তো মানে একটা অনেক আ মানুষকে মানে যে করছে আসোলে student কে একটা অনেক বড় problem এর মুখে ঠেলে দেয় এবার ধরুন সে বাড়ি যাওয়ার পরে আর পড়া মানে পড়ার energy টাও তার থাকে না।

সেটা তো অবশ্যই এটাকেও মানতেই হবে তুমি বললে তো মানতেই হবে আমাদের কিছু করার নেই এটা আর সবচেয়ে বড় কথা কি? যে আ see আমাদের এই system গুলোকে মেনে মেনে চলা উচিত actually আর কিছু না।

system মানে প্রথম থেকেই এই system টা একটু গোলমেলে আছে বিশেষ করে আমাদের West Bengal র তুমি education system যদি দেখো, তো সেখানে তুমি দেখতে পাবে আমাদের এখানে একটা hotchpotch এর সমস্যা হয়ে আছে সে সেটা সরকারের দোষ দিলে চলবে না আমাদের system টা এরকম একদম আহ আহ nineteen forty seven স্বাধীনতার পর থেকেই system এরকম হয়ে আছে।

system টা maintain করাটা একটা বড়ো challenge এর তো কোনো নিয়ে করে আর আমাদের education ranking এখন তুমি ইন্ডিয়াতে basically দেখো ইন্ডিয়া এখন rank এ thirty two। বত্রিশে হয়ে আছে তো সেটা খুব একটা ভালো নয় আমাদের দেশের জন্য আমাদের university র সংখ্যা কিন্তু অনেক আহ বড় বড় দেশকে টেক্কা দিচ্ছে কিন্তু আমাদের কিন্তু knowledge knowledge ও প্রচন্ড কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের আহ মানে পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা কিন্তু নজরকাড়া নয়,

আহ ধরো সবই ঠিক আছে মানে আমাদের দেশে তুমি বিশ্ববিদ্যালয় College, school বা education system সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো? মানুষের মধ্যে সেই পরিমাণ শিক্ষাটা নেই যেটা একটা দেশটা মানে খুব একটা মানে এই যে তুমি বললে thirty two তে আছে সেখান থেকে এগিয়ে আনার মতন কিন্তু জায়গায় তারা দাঁড়াতে পারছে না ।

সেটা তো অবশ্যই এই জিনিসটা তো আমাদের ইয়ে করতে হবে এবার এখন তুমি যা দেখো যে আমাদের system এবার আমি যদি গোটা ভারত দেশের দিক দিয়ে দেখি, তো আমি কিন্তু ইয়েতে south কিন্তু শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে রয়েছি কারণ এমন না যে ওদের সবাই মানে একটু আলাদা ধাতুতে গড়া ব্যাপারটা হচ্ছে ওখানকার শিক্ষা ব্যবস্থার পরিস্থিতিটা এমন মানে গোটা India র তুলনায় খুব সোজা, সরল মানে একটা বাচ্চাও ওখানে জন্মে খুব সোজা process এ পদ্ধতিতে শিক্ষা নিতে পারে ওখানে ওদের system টা এরকম ভাবে সবার জন্য open করা যেটা আমাদের এখানে অনেক ঘিঞ্জি। আমাদের এখানে West Bengal বল বা অন্যান্য আমাদের এই middle আহ east শুরু করে আমাদের যে মধ্য ভারতের জায়গা গুলোতে আমাদের শিক্ষাব্যবস্থাটা খুব ঘিঞ্জি করে রাখা এই একটা সমস্যা. রয়েছি এবার south এ তুমি দেখো কেরাল সা এগিয়ে কেরল সবচেয়ে এগিয়ে দেখো গোয়ার side বল বা এরকম প্রচুর রয়েছে south এর যেগুলো হচ্ছে প্রায় মানে ninety এর কাছাকাছি হচ্ছে এনাদের ইয়ে শিক্ষিতের হার, তো এমন নয় যে ওরা সব ওখানকার লোক পড়াশুনা করতে চাইছে এখানকার লোক না ওদের system টা ওদের পক্ষে খুব মানে উপযুক্ত তো গোটা দেশের বাকি রাজ্য এলাকাগুলো যদি ওই;

হ্যাঁ, ভালো তো হয়ই ধরো আর সত্যি কথা বলতে আমাদের higher education টা যদি ছেড়ে দেওয়াই হয়, আহ আমরা যদি সব থেকে ধরো primary বলো বা HS বলো এই সমস্তschool গুলো বা তাদের education আহ ব্যাপারটা দেখি তাহলে ওইখানেও দেখতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি; যে খুবই মানে নিম্ন হারে কিন্তু চলছে এই system টা এখন।

আর আগে ধরো যা ছিল ছিল তার থেকেও এখন ব্যাপারটা slow হয়ে গেছে কারণ কোভিডের পর থেকে ধরো সেই রকম ভাবে আহ মানে, এখনো সেটা সচরাচর হয়নি, অনেক অনেক জায়গায় আমি দেখছি মানে college বলো বা university বলো এখনো হয়তো সপ্তাহে চার দিন বলছে ওরা offline class. দু'দিন online class এইরকম ভাবেও কিন্তু system টা এখন চলে আসছে আমি কয়েকটা জায়গায় খবর পেলাম আর; আহ মানে সেইটা তো ছেড়েই দেওয়া এখন যেরকম ধরো হয়ে গেছে আহ যে এই totally pass মানে pass fail র ব্যাপারটা নেই, আহ এটাও একটা মানে বাচ্চাদের ক্ষেত্রে জানো তো মানে পড়াশুনোটা একটা খুব weakness ব্যাপারে নিয়ে চলে আসে কারণ তাদের মনের মধ্যে তো ওটা স্থায়ী হয়েই যাচ্ছে, যে হ্যাঁ আমি পড়াশোনা করি আর না করি আমি তো pass করেই যাবো ।

হম এইটা একটা দামি খুব বড় কথা বলেছো কারণ আমাদের এখানে না ওই আহ ফাঁকি দিয়ে স্বর্গলাপ বলে একটা কথা আছে না যে কোন পরিশ্রম, বিনা পরিশ্রমে আমি ছয় মেরে দিলাম ব্যাস মানে, একটু পরি~পরিশ্রম নিয়ে আমি বড়ো, এখন বাচ্চাদের মধ্যে মানসিকতা ঢুকিয়ে দিয়েছে যে খুব কম পড়ো বেশি বেশি number দেবো এবার এর জন্য আমাদের West Bengal board কে মানে সরকারি system টাকেই এই~ এই কারণে দায়ী করতে হবে কারণ আমাদের যে ডা আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি যে ওই Central Board বলো ICSC, CBSE Board মানে খুব number এ খুব বড় দেয়। আমাদের West Bengal board সেই অনুযায়ী number খুব একটা হাতে নেই দেয় দিতে পারে না।

full marks তো সেরকম সব কটা subject এ আসেও না, তো এটার একটা হ্যাঁ এটার খারাপ দিক যদি তুমি তুলনা করো তাহলে খারাপ দিক ঠিক আছে হ্যাঁ number পাচ্ছি না অত কিন্তু দেখো ভালো দিকটা রয়েছে যে আমাকে তো খুঁটিয়ে পড়াশুনার সুযোগ দিচ্ছে আমাদের West Bengal board এর যে syllabus টা এত কঠিন বা এত variety থাকতো সেটা এবার ক্ষতিটা কি হলো যে ওরা West Bengal board দেখলো যে আমাকে student আনার জন্য একটা ব্যবসায়িক দিকে চলে গেলো যে আমাকে ICSC, CBSC সাথে তুলনা করতে হবে, যার জন্য problem টা হচ্ছে ওই তুলনা করতে গিয়ে syllabus ছোটো হলো বই ছোট হলো আহ কম প্র~ প্রশ্নের মান ছোট হয়ে গেল এক number এর ইয়ে যেগুলো এখন আমি নিজেরা টুকলি করেও করে দিতে পারি।

হ্যাঁ সেই ব্যাপারটা তো ধরো আছেই আহ ধরো তুমি আমার আগে pass out করেছো আহ মানে five to ten ধরো পড়ে এসেছো এবার আমি তোমার পরে তোমাদের time এ

মাধ্যমিক HS একসাথে হ্যাঁ মানে দুটো আলাদা board ই ছিলো কিন্তু হ্যাঁ মাধ্যমিক HS time period একই

sorry, sorry, sorry মাধ্যমিক HS না তোমাদের nine ten টা মনে হয় একসাথে হতো . nine ten মানে একসাথে eleven twelve একসাথে ওরকম একটা .

আর তোমাদের এমনি ধরো ঐরকম ছিল আর তখন বইগুলো কি ছিল? মানে একটা জীবন বিজ্ঞান একটা ভৌত বিজ্ঞান এইরকম আলাদা আলাদা বই ছিল?

হ্যাঁ, আমাদের time এও ধরো তাই হয়েছে আমাদের time এ কি হল বলতো? মানে education system টা এরকম হয়ে গেলো আহ মানে nine ten আহ আলাদা পরীক্ষা হতো, কিন্তু বই গুলো কিন্তু আলাদাই থাকতো মানে এক একটা বই আহ তুমি মানে proper subject হিসাবে পাচ্ছ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বা পরিবেশ পরিচয় এই সমস্ত বইগুলো, আহ এখনকার আমি যে সমস্ত বইগুলো দেখছি এখন কি হয়েছে বলতো? আহ মানে একটা বইয়ের মধ্যেই জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান, আহ পরিবেশ এইটা কিন্তু একটা mix up করে দিয়েছে এখন আলাদা বই বলে কিন্তু কিচ্ছু নেই।

এটা একদমই বাজে কারণ কি বলতো? মানে বাচ্চারা কিন্তু সেইভাবে জ্ঞানটা পাচ্ছেও না সেই বইটা থেকে আর এখন বইয়ে কি হয়েছে নানা ধরনের ছবি। ঠিক. ছবি আকর্ষণীয় করতে গিয়ে ওই যে colorful করতে গিয়ে করে দিয়েছে ছবি, আরে ঠিক আছে colorful করো তো বইয়ের ইয়েটা ছোট করার কি দরকার, তুমি ছবি দাও ছবি দিলে তো বই আরো বাড়বে বইয়ের একটু size টা বড় হবে। ঠিক আছে সেখানে তো তুমি ইয়ে মান question এর মান ঠিকঠাক আগে যেরকম দিতো আমরা লেখার অভ্যাস চলে যাচ্ছে এখন কি number ও দিয়ে দেবো তোমাদের practical একটা যেটা আমরা যেগুলো কোনো মানে হয় না practical এর দেওয়ার এতগুলো number মানে ওই চল্লিশ number সম্ভবত আমার যত খুব ভুল না হয় চল্লিশ number practical এ দেয় তো ওটা প্রায় gift এর number একটা। কারণ যদি আমি শুনেছি যদি school থেকে ওটার উপরেও তুল্যমূল্য বিচার করে কম দেওয়া হয় তো সেটা নিয়েও কৈফিয়তের একটা ব্যাপার থাকে school এর একটা নিজস্ব ব্যাপার উম headache কে নেবে? তার জন্য একদম যে খুব খারাপ কিছুই করেনি খাটেনি চোখ বন্ধ করে ত্রিশ বসিয়ে দাও তারপর বেশি হলে চল্লিশে চল্লিশ অব্দিও পাই তুমি একশো পরীক্ষা দিতে গিয়ে তুমি এখানেই চল্লিশে চল্লিশ, বাংলার ইতিহাসে দু'বছর আগে ইতিহাসে একশোয় একশো পাওয়া গেছে এটা নিয়ে troll ও হয়েছিল যে যে মানে যে তুমি হয়তো শুনে থাকতে পারো যেটা নিয়ে social media troll ও হয়েছিল যে ভাই; আহ পলাশীর যুদ্ধের সময় কি মাঠেই বসছিলি? তো এরকম ব্যাপার তো স্বাভাবিক ব্যাপার এটা আমাদের আহ system এ ঠিক আছে ইতিহাসে একশো একশো পাওয়াটা অন্যায় না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে question এর মান তুমি একটা পনেরো number এর question একসময় আমরা লিখতাম দশ number, বারো number এর question এর answer লিখতাম সেটাতে কি হতো? ভুল কিছু না আমাদের লেখার skill টা দক্ষতাটা অনেকটা বাড়ে একটা জিনিসকে একটা জিনিসকে আমি কিভাবে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারি আমাদের ক্ষমতা সেটা বেরোতে পারতো কিন্তু এখন সব এক number এর question। কিন্তু তুমি জানলে তুমি নিজেও যে তোমার ভাই টাই থেকে বা অন্যান্য আশেপাশে তুমি tuition যদি করাও বুঝতে পারবে, যে একটা class ten এর বাচ্চাকে তুমি একটা sentence বাক্য ঠিকঠাক লিখতে দিলে সে বানান পাঁচখানা ভুল করে দেবে, পাঁচ খানা লাইন লিখতে বললে সে হাবুডুবু খায়।

হ্যাঁ, একদমই তাই আহ সত্যি কথা বলতে এগুলো কিন্তু এখনকার যে education system টা চলছে এটা এখন খুবই বাজে করে দিয়েছে, আর এখন কি হয়েছে বলোতো? আমাদের কি ছিল? মানে, আহ আমরা মানে বইটা যদি ভালো করে পড়তাম আমাদের কিন্তু কোনো side এ tuition লাগতো না। আমরা বইটা line by line পড়লে কিন্তু অনেকটা বুঝতে পারতাম আর এখন কি হয়ে গেছে মানে বইয়ে মানে আমি যেটুকু দেখছি সেই আহ লেখাটা তো খুবই কম, সেখানে example দিচ্ছে তুমি, আমি এই করলাম তাই করলাম এইরকম ভাবে গল্প আকারে মানে ব্যাপারটা গুছিয়ে তুলছে, যেখানে কি হচ্ছে বলতো? মানে যেটা ও বোঝাচ্ছে সেই theme টা তো পাশেই থেকে যাচ্ছে কিন্তু সেখানে যে গল্পটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু আগে চলে আসছে। যেটা Student এর মাথায় একটা অনেক বড় মানে ব্যতিক্রম ব্যাপার তৈরি করছে।

কী খবর? অনেকদিন পরে কথা হচ্ছে, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হম ভালোই আছি এবার তো শীতে এক জায়গাই ঘুরতে গেছিলাম, তুমি গেছিলে নাকি কোথাও ঘুরতে? আমিও ঘুরে এলাম, এই যখন শীত টা first পরলো, তখনই ঘুরে এলাম সিমলা থেকে family নিয়ে। ও আমিও ঘুরতে গেছিলাম সিমলা তে এই কয়েকদিন আগে তা তুমি কী করে গেলে? আমি এখান থেকে হাওড়া গেলাম, হাওড়াই তোমার train ধরলাম ওখান থেকে express পাওয়া যাই তো ওই express ধরে চলে গেলাম চণ্ডীগড় ওখান থেকে metro ধরে চলে গেলাম। ও, এমনি plane এও যাতায়াত করা যায়, plane এ আমি গেছি, plane এ করে দিল্লি তে, দিল্লি থেকে তারপরে গাড়ি করে ইয়ে চণ্ডীগড় গেছি ওখান থেকে আবার toy train এ করে গেলাম সিমলা তে, journey টা খুব সুন্দরই ছিলো। হ্যাঁ সেটাই এই শীতের সময় সিমলা tour টা খুবই সুন্দর লাগে। হ্যাঁ, আর চতুর্দিকে পাহাড় রয়েছে গাছ পালা রয়েছে toy train দিয়ে যেতে খুবই ভালো লাগলো যেতে, ভালোই লাগলো খুব সুন্দর জায়গা আর এখান থেকে যেহেতু plane এ করে গেছি, প্রথমে airport এ গেলাম, airport এ গিয়ে উম এক ঘন্টা মত wait করতে হয়েছে , একটু শীতের জন্যে কুয়াশা ছিলো ওই জন্যে plane টা ছাড়তে দেরি হয়েছে আর কি এক ঘন্টা late ছিলো,

আর toy train এও চার পাঁচ ঘণ্টা লাগে এমনি সকাল সকাল যদি দিল্লি তে পৌঁছে যাওয়া যাই তাহলে খুব সুবিধা হয়।

নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর যদি hotel book করা না থাকে তাহলে খুবই অসুবিধা ঠান্ডার সময় খুব problem হয়ে যাবে বাইরে থাকা, আর ওই সময় তো seasonal যদি hotel না পাওয়া যাই আগে থেকে book না করা হয়, তাহলে খুবই problem হবে ওখানে গিয়ে hotel সেরকম পাওয়াও যাই না। ও ভালো তো আমি এখান থেকে কিছু না, এখান থেকে বাড়ি থেকে হাওড়া গেলাম এবং আগে থেকে book করেছিলাম express কারন তো ticket তো সহজে পাওয়া যাই না, তো ওখান থেকে গেলাম একদিন ছ থেকে সাত ঘণ্টা লেগেছিলো ওখান থেকে চণ্ডীগড় ওখানকার toy train ধরে ওখানে গেলাম, খুব ভিড় ও হয়েছিলো ওই সময় কেননা এই সময় তো এই সময় সবাই যাতায়াত করে ওখানেই এবং খুব থাকে সবাই বলছে যে, শীতের সময় সিমলা tour টা খুব ভালো হয় তো অনেকদিন পর ছুটিও পেলাম তাই চলে এলাম ঘুরতে। হ্যাঁ toy train এর জন্য আবার আগে থেকে book করে রাখতে হয় নাহলে পাওয়া যাই না সেরকম available থাকে না, আর season এর সময় যেহেতু অনেক লোক জন যাতায়াত করে সেখানে ভ্রমণের জন্য যাই, তো

সবাইকে নিয়েই তারপরে যাত্রা শুরু করে আর চতুর্দিকে কত কিছু পাহাড় আবার অনেক ধরনের পাখি দেখা যাই, পাইন গাছ রয়েছে পাইনের বাগানের মাঝখান দিয়ে toy train টা যাচ্ছে, আবার ওখান কার জীবন যাত্রাও দেখা যাই রাস্তার উপর দিয়ে যেহেতু যাচ্ছে toy train টা একদিকে রাস্তা একদিকে পাহাড়, পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে আবার ঝর্ণা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, ঝর্ণা পরছে জল এইসব দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই ওখানে পাহাড় পর্বত বরফ তারপর হচ্ছে ropeway toy train skating সব কিছু করা যাই, ভালো বেশ ওখানে ice-skating টাও আছে ওখানে ওরা সম্পূর্ণ package একদম খুব সুন্দর জায়গা টা মানে একবার গেলে ওখানে সমস্ত কিছু পাওয়া যাই পাহাড় থেকে পর্বত নদী ঝর্ণা সবই পাওয়া যাই ওখানে।

আহ দু মাস আগে থেকেই book করে রেখেছি hotel কেননা season এর সময়, ওই সময়ে hotel পাওয়া বা train এর বা plane এর ticket পাওয়া টা খুব problem হয়, সেজন্য আগে থেকেই book করে রেখেছি আর অতোটা অসুবিধা হয়নি, আর office এর colleague চেনা জানা ছিলো ওরাও একবার গেছিলো ওরাই সব ঠিক ঠাক করে দিয়েছে, এরকম চেনা জানা মানুষ যদি আগে যেয়ে থাকে বা কখনো যাই তাহলে তাদের থেকে খোঁজ খবর নেওয়া টা ভালো হয়, কোথায় কী থাকতে হবে কোন গাড়ি book করতে হবে বা কি কি package রয়েছে কীরকম ভাবে করলে যাতায়াত করলে খরচ ভালো হবে, খরচ কম হবে, সেইসব জানা যাই। হ্যাঁ সেটাই, আমারও তো যাওয়ার দিন একটু সমস্যা হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরিয়েছি ভাবলাম train ধরবো, train ধরে হাওড়া পৌঁছাবো কিন্তু হটাৎ করে দেখলাম যে কুয়াশার জন্য train late এক ঘন্টা, তো কি করে যাবো, আবার ওখান থেকে একটা মারতি ভাড়া করলাম ওখান থেকে হাওড়া গেলাম, হাওড়া গিয়ে train ধরতে ধরতে আরও অনেক সময় কেটে গেলো, তারপর train express এ যাচ্ছি তো ওর মধ্যে খাওয়া দাওয়া ভালোই ওখানে এখন দেখলাম যে express এ খাওয়া দাওয়া খুব ভালো করে দিয়েছে আগের যেমন খাওয়ার দাওয়ার একটু সমস্যা থাকতো, একজন দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা চাইবে সেটা খাওয়ার করে দেবে এবং তুমি যদি ওখান থেকে তোমার বাড়ি থেকে খাওয়ার নিয়ে যাও, তোমার বাড়ি থেকে কিছু খাওয়ার নিয়ে গেছিলাম, তো ওদের কে বললাম গরম করে দাও, তো ওরা express এই গরম করে দিলো তো ওটা খাওয়া দাওয়া করে যখন নামলাম পরেরদিন নামছি, তো ওখানে নামতে নামতেই তো দেড় দিন কেটে গেলো, তারপর তো ঘোরা শুরু, সত্যি খুব সুন্দর ওখানে । এখন train এর যাতায়াত ব্যাবস্থা টা ভালোই করে দিয়েছে এখন আহ train এ খাওয়ারের quality টাও ভালো আছে

অনেক সুন্দর tra~train তৈরী হয়েছে যেখান থেকে বসেই বাইরের দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যাবে আর প্রত্যেকটা train এর পুরো structure টা এমন ভাবে তৈরী করে দিয়েছে যে train এর ভেতরেই বসে মনে হবে যেনো বাইরের আবহাওয়া দেখা যাচ্ছে প্রকৃতি দেখা যাচ্ছে সব কিছু, তাই না? হ্যাঁ সেটাই এখন খুব সুন্দর যাওয়ার যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর আগের মত আর অতো সময় লাগে না, এখন express গুলোও ভালো সময়ে কোনো time fail করে না একদম time এ পৌঁছে দেই খুব ভালো একদম। আমরা তো ওখানে গেছি যাওয়ার পরেই দেখছি রাস্তা ঘাটে বরফ রয়েছে, চতুর্দিকে বরফ তার মাঝখানে মানুষ জন হাটাচলা করছে আর আশপাশে দোকান রয়েছে, দেখতে খু সুন্দরই লাগছে। হ্যাঁ তারপর তোমাদের তুমি যে বললে plane এ গেছিলে তো plane এ কত খরচ খরচ পরলো বা কত সময় লাগে? plane এ আমরা করেছি এখান থেকে রাত্রি বেলা plane করেছি, রাত্রে এগারো টার সময় plane ছিলো তাতে সুবিধাও হয়েছে কেননা যেহেতু ওখানে স~সকালবেলা ভোর বেলা পৌঁছলে সেই ক্ষেত্রে সুবিধা হবে অনেকটা দূরের journey ওখান দিল্লি থেকে আবার চণ্ডীগড় যেতে হবে চণ্ডীগড় থেকে তারপরে আবার যেতে হবে ওই জন্যেই একটু রাত্রে বেলা করেছি তাতে সুবিধাও হয়েছে একে এগারোটা র সময় flight শুরু হয়েছে এই বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেছি তারপরে ওখানে সারা রাত্রি wait করলাম, ওখানে অনেক থাকার ব্যাবস্থাও রয়েছে খুব সুন্দর জায়গা, আবার দিল্লির airport টাও একটু ঘোরা হয়ে গেলো, আশপাশটাও একটু ঘোরা হয়ে গেলো এক দেখতে গিয়ে অন্য কিছু আবার একটু দেখে নিয়েছি আর দিল্লি তে তো প্রচণ্ড ঠাণ্ডা, সেই জন্যে ওদের ওখানকার weather টাও একটু দেখা গেলো জীবন যাত্রাও কেমন সেটাও দেখা গেলো। ও ভালো, না আমি তোমার airplane এ route টা ভালো জানতাম না, তো জানলাম তো এর পরে ভাববো যে ওই পাশ দিয়ে যাওয়া টা কত ভালো হবে, কারন অনেকটা সময় কম লাগবে ওখানে। হ্যাঁ plane এ যাতায়াত করলে অনেকটা সময় কম লাগে তারপরে আবার রাত্রি বেলা তো এমনি বাইরে কিছু দেখার বা আহ নেই আর plane এ তো চরলে ওপরের দিকে মেঘের ওপরে উঠে যাই, সেখান থেকে তো আর সেরকম ভাবে নিচে কিছু দেখা যাই না, কিন্তু যখন নামতে থাকে তখন পুরো শহর টা দেখা যাই, খুব সুন্দর লাগে, একদম জানলা থেকে পুরো শহর টা দেখা যাই আর উম কোথায় কি রয়েছে সেটা দেখা যাই কত কি সুন্দর জায়গা রয়েছে সেগুলো দেখা যাই আশপাশের এলাকা টা পুরো টা দেখা যাই আর airport এর ভেতর টা যেহেতু অনেকটা secure আর পরিষ্কার পরিচ্ছন্ন ওদের culture কিরকম সেটাও জানা যাই, ওদের আদব কায়দা কিরকম সেটাও বোঝা যাই। হ্যাঁ সেটাই তারপর ওখানে তুমি কি গিয়ে কি কি দেখলে? ওখানে তো প্রথম দিন গেছি প্রায় পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে গেছে তারপরে hotel এ যাওয়ার পরে hotel এ আহ একটু গুছিয়ে নিয়ে তারপরে খেতে বেড়িয়েছি আশপাশে অনেক খাবারের দোকান রয়েছে তা খাবারের দোকান গুলো দেখলাম যে ওখানকার special কী খাওয়ার রয়েছে এমনই যেহেতু শীতের জায়গা ওখানে একটু আহ rich খাওয়ার গুলো বেশি পাওয়া যাই, আর ওদের তো special momo রয়েছে ওইগুলো খাওয়া হলো, chowmein খাওয়া হলো আবার ওদের chicken এর যে ব্যাবস্থা রয়েছে সেটাও খুব সুন্দর, chicken রুটি ওখানে খুব খাওয়ারের পরিমাণ ও বেশি আবার খাওয়ারগুলো ও ভালো তা তোমরা গিয়ে কি করলে প্রথম দিন?

তারপর সকালের tiffin টা hotel কেই বললাম, ওরা arrange করে দিলো তো ওখানে করার পরে একটা guide ধরলাম কারন guide রা তো এতো গুলো জায়গা কম করে হলেও তোমার তিন দিনের তো tour ছিল tour এ কম হয় না কেননা সিমলা অনেক বড় জায়গা অনেক কিছু দেখার থাকে তো guide ধরলাম তো guide এলো ওখানে ওনাকেও বললাম যে তুমি সাথে tiffin করে নাও তো tiffin করার পরে

আমি তো পরের দিন সকাল বেলা hotel এ আহ hotel থেকে গাড়ি book করা হয়েছে কিন্তু তার আগে সকাল বেলা যে seen ছিলো আশপাশের ওই scenery ছিলো তাতেই খুব ম~মনরম ছিলো যেমন hotel এ আমার hotel এর সামনে থেকেই মানে পুরো পাহাড় টা দেখা যাচ্ছিলো সকাল বেলা দুইজন মিলে পাহাড়ের দেখেছি আবার এসেই রোদ্রের আলো পরছে সেটাও খুব সুন্দর লাগলো সেই আর কি তোমরাও কি দেখেছো নাকি hotel এর সামনে এরকম কোনো ব্যাবস্থা ছিলো তোমাদের? হ্যাঁ আ~আমাদেরও সামনে একদম সিমলার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে সামনে hotel ছিলো ওখানেই ছিলাম ওখান থেকে বেরোতে বেরোতেই সকাল দশটা এগারোটা হয়ে গেলো, তারপরে ঘোরা start করলাম যেমন তোমার প্রথমে ঘুরলাম তোমার হচ্ছে তো ওখানে তোমার যে photography খুব সুন্দর এবং চারিদিকে তোমার বরফ আছে মাঝখান দিয়ে রাস্তা ওখানকার বাড়ি গুলো সব বরফ দিয়ে ঢাকা ওখানে পাহাড়ের গায়ে যে ব~বরফ গুলো যে চাপা পরে গেছে পুরো তো গাছ গুলো দেখা যাচ্ছে না পুরো চারিদিকে শুধু বরফ আর বরফ মানে খুব সুন্দর দেখতে mall road আছে plus ওখানে famous scandal point আছে তো ওখানে গিয়েই ভাবছি যে কত সুন্দর জায়গা তে এসছি মানে প্রথমেই এত সুন্দর লাগলো যে মনে হলো যে না এসে ভালোই হয়েছে । হ্যাঁ এই zero point এও আমরা গেছি ওখানে এত বরফ গাছ পালা পুরো ঢেকে গেছে বাড়ি ঘরও বরফ দিয়ে ঢেকে গেছে আর প্রচণ্ড ঠাণ্ডা আমরা হাত মোজা মানে দু তিনটে পড়েছি এতো প্রচণ্ড ঠাণ্ডা পা মোজা পরেছি হাত মোজা কাণ টুপি আর ভালো jacket নিয়ে যেতে হয়েছে, ভালো jacket না নিয়ে গেলে সেখানে খুব অসুবিধা, ঠাণ্ডা লেগে যাবে আবার সেই মন্দির রয়েছে মন্দির টা actually ওই কাছাকাছি রয়েছে সিমলা থেকে ওইখানে একটা মন্দির আছে মন্দির গুলো খুব সুন্দর ওদের ওখানকার আহ মন্দির